এখানে একটা গেরামে ইট ও ও পাথর . বালি খোয়া সিমেন্ট ফেলা আছে পাশে তিনটে গাছ আছে।

উ তার পাশে একটা আলবেস্টারের ঘর আছে ও পাশে একটা কারেন্টের তার আছে ও পাশ দিয়ে রাস্তা আছে ও পাশে আরো অনেক কিছু আছে।